তো আমার ফুল দেখতে খুবই ভাল্লাগে। ফুল নিতেও খুব ভাল্লাগে ।

যেখানে সবরকমের জিনিস পাওয়া যায় আলু পটল বেগুন ফুলকপি বাঁধাকপি আটা দা। এখানে সবরকমের জিনিস পাওয়া যায়। আর এখানে সবকিছু পাওয়া যায় বলে আমাদেরকে অন্য অন্য দোকানে গিয়ে যেতে হয় না ।

যেখানে-এ বাইক গ বাস ট্যাক্সি গাড়ি সব যাতাত করে তার জন্য খুব ভিড় হয়ে যায়।

যাতে আমাদের শরীর সুস্থ থাকে ও ভালো থাকে।

এটা একটা খুব বড়ো নদী। যেখানে লোকজন যাতায়াত করে আর মাঝিরা মাছ ধরে।

যে একটা ঘড় গোলাপের দোকান। যেখানে সব রকম গোলাপ পাওয়া যাচ্ছে।

টি যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা-আ জামাকাপড়ের দোকান।

আর দেখতেও খুব ভালো লাগে যে গঙ্গার যে ঢেউটা আসে।

ছবিতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি টোটো স্ট্যান্ড এখানেও অনেকগুলি টোটো দাঁড়িয়ে।

আ আর দেখাই যায়না। এটা দেখতে হলে চিড়িয়াখানায় যেতে হয়। বাঘ খুব জা- জোরে দৌড়ায় ।আর বাঘ দেখতে আমার খুব ভালো--